ড ও খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে এসমস্ত বিয়ে তে আমরা অনেকেই নিয়ে করে যাই।

খুবই সুন্দর লাগে নদীতে লঞ্চ করে চারদিকে ঘোরা আনন্দ করা খুবই আনন্দ লাগে।

যে ছবিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা শপিং মল । অতএব বিশাল বড় শপিং মল টা--

তৈরী করা এ এ একটা খুবই ভালো একটা গণেশের--

ওদের সামনে গেট হা ওদের এরকম অনেকজায়গায় আছে নিচে গেরেজে থাকে গাড়ি তারই রাখার জন্যে ওপরে অনেক মানুষজন থাকে অতএব--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি--

আমাদের কাছাকাছির মধ্যে কলকাতা র চিড়িয়াখানায় সবচেয়ে বেস্ট ইটা সবই খুবই ভালো এখানে কাছাকাছির মধ্যে ।

গাছপালা সবুজমাঠ চারিদিকে ঘেরা খুবই আনন্দ লাগে এরকম ধরনের -এ গিয়ে আমরা--

এদের এই জিম সেন্টার এ আমরা জিম শিখতে যাই এখানে অনেকেই আসেন জিম শিখতে এখানে যত্ন সহকারে জিম সেখান হয়।